অনেকের প্রাইভেট কার ও এখানে রয়েছে অনেকের বাইক ও এখানে রেখে দিয়েছে এখানে গাছপালা খুবই কম দেখা যাচ্ছে বেশীরভাগই বড়ো বড়ো বাড়ি ।

সাইড এ কিছু জিনিস কিনছেন সামনেই বাচাদের খেলনার জন্য ছোট ছোট বাইক ও রাখা রয়েছে। ডানদিকে যেখা যাচ্ছে একটি--